মন্দিরটির সামন দিয়ে কিছু লোক যাওয়া আসা করছে।

মন্দিরটি সুন্দর কারুকার্য করা হয়েছে।

ঘরটির পাশে একটি টেবিল রাখা হয়েছে।

সাইনবোর্ড -টির মধ্যে লেখা রয়েছে মেডিসিন হেল্পলাইন ।

দোকানটির ভেতরে একটি কাচের বক্স রাখা হয়েছে।

তার পাশে একটি টেবিল রয়েছে লাল কালারের।

কারো মাথায় বা লাল টুপি কারো মাথায় বা সাদা।